timeing আছে সকালে সাড়ে দশটায় তারপরে সাড়ে তিনটে তারপরে নয়টায়। হ্যাঁ Drishyam two আছে avatar আছে The way of water three D আছে হ্যাঁ three D আছে। ভেড়িয়া টা দেখবে তুমি যে বললে ও ভেড়িয়া টা তো কেটে রেখেছে এখন। আরে আমার কোন মাথা ব্যাথা নেই তুমি কি দেখবে সেটা বল হ্যাঁ ওই তো নিজের business এই mind করার চেষ্টা করছি। হ্যাঁ কি আর করি বল mind তাইতো ঠাকুর দিলনা। আচ্ছা ঠিক আছে বলো বলো বলো

শুনতে পাচ্ছি নারে আপনি বলুন মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা বললে তাই করে দিচ্ছি।

কারণ তোমার ticket টা কাটছি এখানে আরও লোক আছে দাঁড়িয়ে ওই ticket কাটতে হচ্ছে দাড়াও। করলাম শোনো তোমার data হয়েছে। দেড় হাজার টাকা হয়েছে সব ticket মিলিয়ে আর তুমি তো হাজার টাকার ওপর ticket নিয়েছ সেই জন্য তোমাকে দশ percent discount দেওয়া হয়েছে আর দুটো popcorn দেওয়া হয়েছে।

হ্যাঁ ঠিক আছে coupon এর টা দিচ্ছি দাড়াও ঠিক আছে দেখো mail এ গেছে mail এ গেছে দেখো mail এ তোমাকে পাঠালাম, এবার তুমি আহ এবার আপনি না payment টা করে দিন।

সেটা আপনারা করুন আমাকে ticket এর তুমি phone করে ওকে বলে দাওনা একটু please

ঠিক আছে ঠিক আছে রাখলাম তাহলে হ্যাঁ। Hello? হ্যাঁ দাদা ভাই, কেমন আছেন কী করছেন অরবিন্দ দা?

কী করবেন দাদা ভাই, শরীরটা ভালো থাকলে খুব ভালো। ব্যাপার এটা health টা যে খারাপ হয়ে যাচ্ছে এই pollution এ, কী করব দাদা ভাই বলুন তো। আরে আরে দাদা ভাই, কী বলব মানে কীরকম হচ্ছে বলুন তো নিঃশ্বাস নিতে নিতে একটু একটু কষ্ট হচ্ছে ছাতিতে, ঘারটা ব্যাথা করছে বুকটা ব্যথা করছে, পেটটা বেশি খেলেই ভারী ভারী হয়ে যায়, মাছ ভাত খেলে মাথা ধরে নেয়, দিনের বেলা লাগে কি এক দু ঘণ্টা ঘুমিয়ে যাই কিন্তু চাকরি এরকম, কী করার মন করেনা। কী হচ্ছে দাদা ভাই বলুন তো?

আরে অরবিন্দ দা, পুরো lockdown এ নিজেকে একদম বাঁচিয়ে রেখেছি আমি, আমার বাবা, আমার মা,

শরীর খারাপ না হয় সবাই সুস্থ থাকে ওর জন্য যত গুলো সবজি আনতাম সবাইকে ভালো করে একদম sanitize করতো মানে ধরে নিন, sanitize কী একদম ধরে নিন একদম ভালো করে চান করা হতো তার পরে গরম জলে ধুতাম তার পরে আমি এটা করতাম এটা বলছেন যদি বাইরে থেকে লোক আসতো। ওদের খাবার পেলেট চুবিয়ে দিতাম, কি কারোর ক্ষতি না হোক, তারপরও যদি এরকম ভাবো তাহলে কি যে করবো দাদাভাই এখন যা Lockdown চলছে। চাকরির জন্য তো বাইরে বার হতেই হচ্ছে, কিন্তু জানেন দাদা ভাইদু -দুটো mask পরে বেরোয় একটা কাপড়ের mask আর একটা যে আমাদের bloue mask তা হয়। কী বলা যায় ঐটাকে আমি ভুলে গেছি নামটা। Blue mask blue mask আর three ply mask, three layer mask হ্যাঁ, ঐটা কী করেছিল lockdown এর time এ এই চলে গেছিলাম একদম শিয়ালদা, ঐখান থেকে এক হাজার । piece । জানেন এক হাজার piece পাঁচশ টাকায় পেয়ে গেছি। চুপচাপ করে নিয়ে এসছি। এইবার কী আছে একটা blue mask এ প্রতিদিন আমার কাছে চারটে blue mask আছে। চারটা না, সাতটে blue mask আছে। কাজেই সব সাতটা blue mask কেই আমি সপ্তাহে রোববার দিন জলে চুবিয়ে ভালো করে ধুইয়ে দিই, Dettol এ বিছিয়ে দিই আর তারপরে প্রতিদিন একেকটা কাপড়ের mask আর তার উপরে, একটা three ply mask চাপিয়ে একটা head gear পরে যে মাথায়ও করোনা এসে যায়না, ওটা পরে একটা gloves পরে একটা পুরো একদম, protective যে চশমা হয় transparent ওইটা পরে আমি কাজে যাই। কী শরীরটা ভালো থাকুক আর আমার জন্য আমার পরিবারের কিছু না হোক। কিন্তু, এরকম এরকম হচ্ছে জানেন? নিঃশ্বাস নিতে chest এ একটু ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, খাওয়া দাওয়া বন~ খাওয়া দাওয়া করার পরে একটু ভাবছি ঘুমিয়ে যাই। তারপরে একটু বেশি হাঁটলেই পায়ে ব্যথা হচ্ছে, hair fall অনেক হচ্ছে, শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। কেন হচ্ছে বলুন তো দাদা ভাই? বুঝতে পাইতাছি বুঝতে পাইতাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওইটা তো ব্যাপার হচ্ছে কি বলব মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাজ কিছু হতে পারছে না। একটু ধরেন দশ লিটারের ডাব্বাটা তুললে মানে হবে না, হতেই হবে না, মানে এরকম হচ্ছে। আমি যদি আমি চাই কী দশ লিটারের ডাব্বা তুলে আমি কাজ করব ওটাও একদম হচ্ছে না। মানে লাগছে কী কত ভারো~ ভারী, হাতটা খুলে খুলে যাবে, শরীরটা এত খারাপ লাগছে। হম আগে কী হত এত ঘুমাতাম এত ঘুমাতাম, এখন কী হচ্ছে একটু বেশি ঘুমালেই লাগে কী মানে ঘাড়টা ব্যথা হচ্ছে, বুকটা ব্যথা হচ্ছে, মানে একদম ফেটে বেড়িয়ে যাচ্ছে। বেশি ঘুমাতেও পারছি না। এটা তো ব্যাপার আছে দাদা ভাই, কেন যে হচ্ছে আমি বুঝতে পারছি না। এটাই আছে জানেন অরবিন্দু বাবু, আমি ভাবছিলাম doctor কে দেখানোর জন্য কী শরীর আমার ভালো নাকি ঠিক BP কত আছে, sugar কত আছে মানে arthritis নেই তো, diabatic তো আর হয়নি, তারপরে liver টা কিরকম আছে, lungs টা ভালো function করছে কি না, আরে এটার একটা exercise আছে না net এ net এ যেখানে আপনি এর করতে, মানে দেখে নেবেন কে আপনার lungs টা ভালো নাকি খারাপ, আপনাকে শ্বাস নিয়ে কতক্ষণ রাখতে হয় যদি এরকম এতক্ষণ দিয়ে রাখতেন তাহলে আপনার lungs টা ভালো থাকে। ঐ test টা প্রতিদিন করি আমি জানেন? একদম আর ভোরবেলা আমি ইয়োগা করি। শুনতে পেয়েছি কে যোগা করলে কিচ্ছু হবেনা। আর এ~ এসে morning time একদম জল খাই ভালো করে।

খেয়ে নিই। তারপরে লাল চা খাই। দুধ চা খেলে একটু অম্বল হয়ে যায় তাই দুধ চা খাই না একটু লাল চা খাই। আহ! ও তারপরে একদম খাওয়া দাওয়া করে তেতো করে ভাত খাই starting এ। আর তারপরে ভালো করে একটা মাছ ভাত খাই পেটির মাংসের একদম নিয়ে আসি। আর জানেন সপ্তাহে একদিন mutton নিয়ে আসি খাসির মাংস।

একদম timely maintain করি। দুদিন chicken, একদিন পাঁঠার মাংস, দুদিন ডিম আর বেশি না, যেই দিন ডিম হয় ঐদিন রাত্রিবেলা মাছ করি। আর দুদিন তো নিরামিষ হয় দাদা ভাই। মঙ্গলবার ও বৃহস্পতি দার~ বার দিন আমি নিরামিষ খাই। কেন মিথ্যে কথা বলব। এরকম ব্যাপার। কিন্তু না খেলে কী করে হবে? বাচ্চাদেরকে যদি না খাই খাওয়াই তাহলে কী করে হবে? এটাই আছে দাদা ভাই। তাহলে কী যে করব বুঝতে পারছি।

দাদা ভাই কথা শুনতে পাচ্ছিনা আপনার।

Hello হ্যাঁ দাদা ভাই, কোথায় বেড়িয়ে গেছেন phone ওন এসে গেছিল? আচ্ছা আচ্ছা ওটাই বলছি কে শরীর আমার খারাপ আছে, আপনি বেড়িয়ে যাচ্ছেন এরকম কী হয়েছে। না না না না না না ঐটা ঠিক আছে। কালকে তাহলে কি কালকে কী program আছে আপনার? আপনার ভোরবেলা আছে নাকি আপনার কাজ? তাহলে কি কালকে থেকে ছুটি নাকি পরশুদিন থেকে ছুটি আছে আপনার? আহ এই সপ্তাহ চলবে? কেন?

উম উম এরকম হয়না দাদা ভাই, এরকম হয়না। হম ঐটা তো আছে। ঐটা তো আপনি ঠিকই বলছে দাদা ভাই, একদম ঠিক কথাই বলছেন। কিন্তু যদি লোক এই রকম। আমরা যদি week হয়ে যাই তাহলে কী করে চালাব যেমনি আগেকার লোক ধরে নিন আশি পঁচাশি বছর যেত, আমাদের কী হবে বুঝতে পারছি না।

ওটাই তো মানে আমরা যদি পঞ্চাশ ষাটে পৌঁছে যাই ওটাই বড় কথা হবে মনে হয়। ষাট পৌঁছে যাই ওটাই বড় কথা, ঠিক তো?

হ্যাঁ, ওটাই তো আমি বলছি। যদি ওরকম হয় তাহলে কী যে হবে। মানে যা তা অবস্থা হয়ে যাচ্ছে। যা তা অবস্থা হয়ে যাচ্ছে এরকম হলে হয় নাকি? ওটাই তো আমি বলছি দাদা ভাই, যেরকম অবস্থা আছে আমাদের যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যে যাব বা কোথায় কী যে করব। কিছু করার নেই কিছু করার নেই দাদা ভাই। মানে যেরকম অবস্থা আছে ওরকম যদি ভাবি তাহলে কিছু করার নেই । যাই হোক দাদা ভাই, রাখছি। কথা,

হম হম হম, okay দাদা ভাই, ঠিক আছে রাখছি ঠিক আছে। আর কপদক্ষ ছিল না বলে তারপর একটা প্রবন্ধ পড়ার পরেই আমি হতাশা ভুলে বাঁচার সাহস পলাম, প্রবন্ধের একটা কথার জন্য আমি চীর ঋণী হয়ে গেলাম কথাটা এই বুঝেও মানুষের কাছে প্রতিদিনই

প্রতিদিনই নতুন জীবন কথাটি type করে আমার গাড়ির কাঁচে সামনের কাছে লাগিয়ে দিলাম, গাড়ি চালানোর প্রতি মুহূর্তেই তা নজরে পড়ত, আমি দেখলাম প্রতিদিন বেঁচে থাকা কঠিন নয়

আমি জানি আমি এখন প্রতিদিনের জন্য বাঁচতে পারি, আর প্রতিটি দিনই জ্ঞানী ব্যক্তিদের কাছে এক নতুন জীবন, নিজের কবিতাটি কার লেখা বলতে পারেন? সে মানুষই সবার চে সুখি যে যে আজকের দিনটি নিজেই বলতে পারেন কবে থেকেই লিখেছিলেন roman কবি hoist মানুষজন সম্পর্কে আমার সবচেয়ে দুঃখ জনক যে কথা জানা আছে তা হল তা হল আমরা সকলে জীবন যুদ্ধ এড়িয়ে চলতে চাই, আমরা সবাই জীবন্ত পাড়ার কোন মায়ের গোলাপের স্বপ্নে আচ্ছন্ন, কিন্ত জানালার পাশে যে অসংখ্য গোলাপ ফুটে রয়েছে তা আমরা দেখতে পাইনা, আমরা যখন বোকামি আমরা এমন বোকামি কাজ করি কেন Stephen লেখক লিখেছিলেন আমাদের জীবনের ছোট্ট শোভাযাত্রা কি অদ্ভুত, শিশু ভাবে আমি যখন বড় হব, কিন্ত বিয়ে করার পর কী হল এটা দাঁড়ালো আমি যখন অবসর নেব, কিন্ত অবসর নেওয়ার পর সে পেছনে তাকালো দেখে অতীত দৃশ্য, একটা শীতল পরশ যেন বয়ে যায়, সে অবশ্যই উপভোগে বঞ্চিত হয়েছে, আমরা ভুলে যাই এ জীবন এ জীবন উপভোগের জন্যই প্রতিদিন প্রতি মুহূর্ত তাকে উপভোগ করতে হয় প্রয়াত edward e evans দুশ্চিন্তায় প্রায় আত্মহত্যা করতে যান, কিন্ত সেইদিন তিনি বুঝতে পারলেন বেঁচে থাকাতেই জীবনে আনন্দ প্রতি মুহূর্তে, যখনই তার জীবনের মুরুখ ফিরে গেল তিনি মানুষ হন, অর্থ রোজগার করেন প্রথম সংবাদপত্র বিক্রি করে, এরপর মুদির দোকানেও কাজ করেন, সাতজনের পরিবারের রুটি যোগানের দায়িত্ব নিয়ে সহকারে গ্রাম থাগালিকায় কাজ নেন

তাকে বিশাল গড়ে তোলেন বছরে তার আয় হয় বিশ হাজার ডলার, কি তারপরেই কুয়াশায় সব আচ্ছন্ন হয়ে গেল, ধ্বংসের কুয়াশা, আর বন্ধুটি অনেক টাকা ঋণ দিলেন সে দেউলিয়া হয়ে গেল একটার পর একটা বিপদ নেমে এল এবার তারঁ, তারঁ সর্বস্ব নষ্ট হয়ে গেল, ষোল হাজার ডলার দেনায় পড়ে গেলেন তিনি তারঁ স্নায়ু ভেঙে পড়ল উনি আমাকে বলেছিলেন আমি ঘুমোতে পারতাম না, খেতে পারতাম না, অদ্ভুত ভাবে অসুস্থ হয়ে পড়লাম, দুশ্চিন্তা শুধু দুশ্চিন্তাই আমাকে অসুস্থ করে তোলে, একদিন পথেই জ্ঞান হারালাম হার্টের ক্ষমতাও আমার ছিলনা, শয্যাশয়ী হয়ে সারা দেহ ফোঁড়ায় ভরে গেল, ক্রমেই দূর্বল হয়ে পড়লাম, আর আমার ডাক্তার জানালেন আর মাত্র দুসপ্তাহ বাঁচব, দারুণ আঘাত পেলাম নিজে উল তৈরী করলাম, তারপর চুপচাপ শুয়ে শুয়েই শেষের অপেক্ষায় পড়ে রইলাম, আর লড়াই বা দুশ্চিন্তা করে লাভ নেই, মন হালকা করে ঘুমালাম, আমার সব ক্লান্তি কোথায় চলে গেল,

সপ্তাহে যে ত্রিশ dollar পেলাম তাতেই আমি খুশি, কাঠি টুকু বিক্রি করা ছিল আমার কাজ তবুও একটা শিক্ষা পেয়েছি, আর দুশ্চিন্তা নয় অতীত নিয়ে ভাবনা নয় যাই আছি তাই তার জন্য দুখ্হ একেবারেই না, ভবিষ্যৎ নিয়েও কোনো আতঙ্ক নয় আমার সমস্ত শক্তি আর আগ্রহ দিয়ে কাঠি টুকরো বিক্রি করার কাজ করে চললাম এবার এডওয়ার্ড ইভান দ্রুত উন্নতি করলেন

এডওয়ার্ড এভান্সের সম্মান হয়তো পেতেন না যেদিন তিনি রোজকার জীবন যাপন করতেন, বিখ্যাত দার্শনিক বলেন আমার জীবনের সবচেয়ে সাংঘাতিক দুর্ভাগ্যের ব্যাপার কোনো, যার বেশিরভাগ দুর্ঘটনাই ঘটেনি ঠিক সেই রকম আপনার এবং আমার তাই, বলেছিলেন রেখো, আজকের দিন আর আসবেনা জীবন দ্রুত এগিয়ে চলছে অসম্ভব গতিতে, পঁচিশ second এ প্রায় উনিশ mile আজ তাই আমাদের অশেষ মূল্যবান সম্পত্তি, এটাই আমাদের নিশ্চিন্ত একমাত্র সম্পদ দর্শনও পাই

আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমরা এটাতেই সন্তুষ্ট থাকবো table এ এক খন্ড পাথরে লেখা থাকতো আজকের দিনটি, যদিও আমার table এ কোনো পাথরের টুকরো নেই তবে আয়নায় একটি একটি কবিতা সাঁটা আছে যেটা দাড়ি কমাতে গিয়ে রোজই পড়ি, যে কবিতাটি sir উইলিয়াম তার desk এ রেখে দেন, লিখে তো কবি এবং নাট্যকারদের লেখা কবিতার মর্মার্থ এইরকম, আজকে জীবনে সবকিছু, এরই রয়েছে জীবনে পরিপূর্ণতা, কারণ গতকাল তো শুধু স্বপ্ন আর আগামীকাল শুধু কল্পনা, সুহাদ আজকের মধ্যেই রয়েছে বেঁচে থাকার আনন্দ আজ ভালো করে বেঁচে থাকলেই গতকালের সুখ স্বপ্ন হয়ে ওঠে, আর আগামীকাল হয় আসায় ভরপুর, তাই আজকের দিনটি সানন্দে গ্রহণ করো এই হলো প্রভাত বন্দনা অর্থাৎ দুশ্চিন্তা সম্পর্কে যা জানবেন, আর তাকে জীবন থেকে সরিয়ে রাখতে যা করবেন, তা হল এই অতীত আর ভবিষ্যৎকে লোহার কোপাতে অবোধ করে রাখুন, শুধু রোজকার জীবন যাপন করুন নিজেই প্রশ্নগুলো নিজেকে করে উত্তর দেয়ার চেষ্টা করবেন কি এক বর্তমানকে ছেড়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ হই, দুই, অতীতে যা তা ভেবে কি অনুতাপ করি? তিন, সকালে উঠে চব্বিশ ঘন্টা কাটানোর কথাই ভাবি? চার, আজকের দিনটা কাটিয়ে উদাহরণ করি কাজ, কাজটা কবে শুরু করবো? আগামী সপ্তাহে? কাল না আজ

কাজ বাজ চলছে বলতে এই আর কি চলছে টুকটাক চলছে না পেপারে এখন recently দেখছি অনেকের চাকরি চলে গেছে খুব এবাবা হ্যাঁ একজনের তো দেখছিলাম যে recently divorce এর file করে মানে file পাঠিয়েছে মেয়ের বাড়ি থেকে

না আমাদের সমাজ এমনি একটা পঞ্চাশ হাজার টাকা income করা একটা ব্যবসায়ীকে একটা পনেরো হাজার টাকা সরকারি চাকরি করা ছেলেপুলে সে তো মানে ছেলেদেরও অভাব হবে না

হম তোমাকে আমি একটা গল্প বলবো ভাবছিলাম অনেকদিন ধরেই আরে ওই গৌতম বুদ্ধের একটা গল্প হয়তো bore হবে তুমি থাক ছাড়ো না মানে ধরো বলে না যে এই মানে ভাগ্যকে দোষ দেয় যে আমার ভাগ্যে নেই তাই পাই নি তো এরকম একটা লোক ছিল বহুদিন আগে নেপালে তো উনি সবসময় মানে আহ উম ওনার ভাগ্য সবসময় বলতো খুব খারাপ যাই করে তাই মানে খারাপ হয় মানে ওনার স্ত্রী মারা গেছে ঠিক আছে? এবার দ্বিতীয় বিয়ে করেছে তৃতীয় স্ত্রীও মারা গেছে ঠিক আছে? তো উনি ভাগ্য কে সবসময় দোষ দেয় যে যাই করি তাতেই আমার loss হয়ে যাচ্ছে তো উম মানে সবসময় ভগবানকে দোষ দেয় যে আমার কিছুই ভালো হয়নি কিছুই খারাপ প্রতিসময়ই খারাপ হয় তো একদিন উনি একটা রাস্তা দিয়ে গাছের নিচ থেকে যাচ্ছিলো তো হঠাৎ করে উনার মাথায় নারকেলটা পড়লো তো উনি ভাবলো কি যে এতক্ষন ধরে পাশে দাঁড়িয়ে রইলাম নারকেলটা পড়লো না এখন যেই নিচ থেকে যাচ্ছি তো ভগবান আমার সঙ্গেই সবসময় আরকি খারাপ চাই তো এইবার পরেরদিন উনি আবার ওখানে দাঁড়িয়ে রয়েছে তো দেখছে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে তার মাথায় নারকেলটা পড়লো তো তখন সে বলছে কি দেখতে পেলে কি আমাদের ভাগ্যটা দুজনেরই খারাপ

তো বলছে না না এরকম কোনো কথা নেই ভাগ্য খারাপ বলে কোনো নই বলছে না না এরকম না আমার আহ নিজেরই এতো ভাগ্য খারাপ দেখো না দুটো বউ মারা গেছে তো এইটাই যাই ব্যবসা করছি ব্যবসা করলে টাকা ডুবে যাচ্ছে মানে আমার খুব ভাগ্য খারাপ তো বলছে ঠিক আছে যখন তোমার ভাগ্য খারাপ আহ এখন থেকে দশ কিলোমিটার দূরে আহ গৌতম বুদ্ধো বলে একজন আছে তো তুমি ওনার সাথে দেখা করতে পারো তো ওনার সঙ্গে দেখা করলে উনি তোমার ভাগ্য ভালো হওয়ার মানে সূত্র বলে দেবে তো পরের দিন উনি যে ভাগ্য খারাপ লোকটা উনি মানে সামান্য কিছু খাবার নিয়ে বেরিয়েছে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে যাবে বলে তো এবার রাস্তায় যেতে যেতে একটা ডাকাত দলের সাথে ভিড়েছে তো ডাকল দলের সঙ্গে ভিড়ে ডাকাত দল দেখছে কি যে লুট করতে এসেছে এবার ওনার কাছে তো কিছুই নেই এবার ডাকাত দলের সর্দার বলছে ইশ আমাদের কি ভাগ্য খারাপ আজকে একটা মানে পেলাম লোক তার কাছেও কিছু নেই তো শুধু খাওয়ারটা লুট করেই ছেড়ে দিয়েছে এবার উনার খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খেতে আর পারছে না তো এই করতে করতে খুব খিদে পেয়েছে এবার দেখছে রাস্তায় একটা ভিক্ষারি তো ভিক্ষারিটাকে গিয়ে বলছে কি যে আহ যে sir আজকে এই ভিক্ষারী আপনার কাছে কিছু খাবার হবে কিছু খাবার দিন? তো ভিক্ষারীটা বলছে ইশ আমারও আজকে কি ভাগ্য খারাপ এতদিন ধরে এ এঁঠোকাটা খেতে খেতে আজকে একটা বিয়ে বাড়িতে এত ভালো খাওয়ার পেলাম তো সেই খাওয়ারটাও আপনাকে দিয়ে দিতে হচ্ছে এটাও আপনাকে দিয়ে দিচ্ছি আর আমার পেট ভরা রয়েছে তো লোকটার দুটো শিক্ষা হলো যে না মানে শুধু আমারই না পৃথিবীতে অনেকেরই ভাগ্য এরকমভাবে খারাপ তো এই ভাবতে ভাবতে ভাবতে ভাবতে আশ্রমে পৌঁছলো তো আশ্রমে পৌঁছে সে একটা দেখলো যে ন্যাড়া মাথায় একজন আরকি কম বয়সী একজন আরকি যুবক ধ্যান করছিলো তাকে যেয়ে বললো যে এখানে কি ভাগ্য ভালো করার মন্ত্র শেখানো হয়? তো আহ সেই যুবকটি বললো না একদমই ভুল ধারণা এখানে ভাগ্য ভালো করার কোনোরকম কোনো সূত্র মানে শেখানো হয় না বা কিছু জানানো হয় না তো লোকটা তো খুবই গেলো এত আশা নিয়ে এসছিলো এত দূর থেকে যে আহ মানে ভাগ্যটা তার ভালো হবে তো চলেই যাচ্ছিলো তখন ভাবলো কি যে এত দশ কিলোমিটার হেটে এসছি একবার গৌতম বুদ্ধের সঙ্গে না হয় দেখাই করে যাই তো তখন সে বলছে আহ যে এখানে কি গৌতম বুদ্ধ বলে কেও থাকেন? তো তার সঙ্গে আমি দেখা করতে চাই তো যুবকটি বললো যে তুমি কেন দেখা করতে চাও তার সাথে? ওই আসলে আমার ভাগ্য তো খুব খারাপ তো আমি মানে ভাগ্য ভালো করার সূত্র তার কাছ থেকে জানতে এসছিলাম তো আমি যেটা বুঝলাম যে এখানে এইসব কিছু শেখা যাবে না বা তিনি এসব জানাবেন না তো তার সঙ্গে just আমি এমনি মানে একবার meet করতেই চাই just কথা বলবো তার সঙ্গে তো সেই যুবকটা বললো যে আমিই গৌতম বুদ্ধ তো চলো আমরা একটু ঘুরে আসি মানে একটু ভ্রমণ করে আসি আসেপাশে তো ভ্রমণ করতে হঠাৎ করে তারা একটা রাস্তায় এসে পৌঁছলো তো রাস্তায় তোমার কাটা ছিল অনেক অনেক অসংখ্য কাটা রয়েছে তো তখন আহ গৌতম বুদ্ধ সেই ছেলেটাকে লোকটাকে বললো যে তুমি এখন তোমার কাছে তিনটে option আছে একটা প্রথম option যে তুমি আহ মানে তোমাকে আমি একটা দারুন জায়গায় নিয়ে যাবো সেখানে যদি তুমি যেতে পারো তালে তোমাকে এই সূত্রটা আমি শেখাতে পারবো তো প্রথম তারা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলো ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো রাস্তায় পুরো কাটাই ভরতি তো গৌতম বুদ্ধকে আহ বললো দেখো তোমার কাছে এখন দুটো কি না sorry তোমার কাছে তিনটা option আছে প্রথম option যে তুমি এই কাঁটাগুলোকে আহ উম এরকম ভাবে দেখে তুমি ফিরে যাবে দ্বিতীয় option আছে মানে তুমি নিজের ভাগ্য খারাপ বলে নিজেকে নিজে দোষারোপ করবে আর নয়তো তুমি এই ভুল বললাম আমি বলছে প্রথমত তুমি চাইলে এটাকে এরকম ভাবে দেখে নিজের ভাগ্যকে দোষারোপ করে চলে যেতে পারো এখন থেকে দ্বিতীয়ত তুমি কাটার উপর দিয়েই হেটে হেটে যেতে পারো তাতে তোমার পা ক্ষত বিক্ষত হবে আর last option আছে

তো এই করতে করতে প্রায় এক দু ঘন্টা সময় নিয়ে সে একটা একটা করে কাটা সরালো রাস্তা দিয়ে সরিয়ে সে আবার হাটতে শুরু করলো তো তখন গৌতম বুদ্ধ বললো বুঝলে এইভাবেই জীবনে যত তোমার সমস্যা থাকে ওই সমস্যায় জলজরিত হতে পারো তুমি বা সেই সমস্যাকে এড়িয়ে যেতে পারো অথবা তুমি সমস্যাকে overcome করে তুমি এগিয়ে যেতে পারো এইভাবেই যেতে যেতে একটা রাস্তায় একটা নদী পড়লো তো গৌতম বুদ্ধ বললো যে তুমি এখন কি করবে দেখো নদী রয়েছে তো চলো আমরা সাঁতরে পার হয় তো লোকটা বললো আমি তো সাঁতার জানিনা কিভাবে আমি যাবো? বলছে দেখো তোমার কাছে আবার তিনটা option আছে এক তুমি এখন থেকে আবার ভগবানকে দোষ দিয়ে তুমি

তো কিছুক্ষন খোঁজাখুঁজির পরে নৌকো একটা পেয়েছিল দূরে তো বলছে যে আহ আমি একটা নৌকো পেয়েছি চলো নৌকোয় আমরা পার হয় তো নৌকোয় পার হয় তারা আরকি ওপারে গেলো তো ওপারে যাওয়ার পর তো গৌতম বুদ্ধ বললো যে তুমি এখান থেকে কি শিখলে? তো বলছে আমি এতদিন ভুল ভাবতাম যে মানে ভাগ্য বলে কিছু হয় তো এখন যেটা বুঝলাম যে না ভাগ্য বলে কিছু হয় না ভাগ্য হচ্ছে তুমি বর্তমানে কি করছো তার কর্মফলের ওপর তোমার ভাগ্য নির্ধারিত হচ্ছে তো মানু~মানুষ যেটা বলছে যে দেখো তুমি রাস্তা দিয়ে যখন আসছিলে কাটা যখন ছিল তুমি চাইলে সেখান থেকে back করে যেতে পারতে কিন্তু তুমি যেহুতু একটা একটা করে কাটা সরিয়ে এসছো তাই তুমি next step এ এসেছো তো মানুষের ওইটাই হচ্ছে কথা যে উহ তুমি কিভাবে তোমার বর্তমানটাকে তার ওপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তো অনেক মানুষ এটাই বোঝে না তারপরে কি ভগবানকে দোষারোপ না এগুলো একটা জাতকের কথা বই তে আমি পড়েছিলাম অনেক বছর আগে আজকে মনে পরলো আমার just বললাম

ওইটাই তো কখনো পারলে গৌতম বুদ্ধের জীবনী পোড়বে so জানতে পারবে মানে গৌতম মানে গৌতম বুদ্ধ তোমার অনেক কম বয়সে গৌতম বুদ্ধ সাত মানে কপিলা~কপিলার আহ

যেমন চৈতন্য দেব আরকি নিজের মানে মানে উপ মানে বউ কি বলে স্ত্রী কে আর পুত্র তো ছিল না স্ত্রী কে আর পুত্র কে ত্যাগ করে আর কি সংসার ত্যাগ হয়েছিল যেমন এ গৌতম বুদ্ধও এরম নানা গল্প আছে আজকালকার দিনের মানুষ এসব মানে পড়েও না জানেও না সেই আর তেমন কিছুই নই এই সামান্য জিনিসই

ভালোই পরে আবার একটা গল্প শোনাবো আমি এরকম এইটাই ভাগ্যে কিছু লেখা থাকে না তুমি কি করছো তার উপর ভাগ্য সেইটাই আমি মনে করি ভাগ্য বলে কিছু হয় না ভাগ্য তুমি কি করছো তার উপর নির্ভর করছে

হ্যাঁ তুমি কিছু প্রতিভা মানে জন্মগত ভাবে পেতে পারো suppose তুমি খুব সুন্দর গান গাইতে পারো অনেকের জন্মগত প্রতিভা আছে সেইটা তুমি আয়ত্ত করতে পারো but সেটা তোমার ভাগ্য নই তোমার এখন প্রতিভা আছে তুমি গান গাইতে পারো এবার তুমি মানে ঘরে বসেই ভাবছো যে আমি কোথাও audition দেব না আমি এমনি এমনি বড়ো গায়ক হয়ে যাবো তো সেটা তো possible নই প্রতিভা থাকা আর সেটাকে প্রতিভা থাকা মানে সেটা ভাগ্য নই সেটা একটা তুমি জন্মগত একটা অনেকের হয় অর্জি অর্জন করে সেটা শিখে অনেকে সেটা জন্মগত ভাবে পাই তো জন্মগত ভাবে পাওয়া মানেই যে সেটা ভাগ্য এটা কোনো কথা নই এখন সচিন টেন্ডুলকার একটা প্রতিভা এখন সচিন টেন্ডুলকার একটা প্রতিভা সে কিন্তু ভাগ্যে সে তার মানে বিশ্বের সেরা batsman হয়নি তাই না? তার hardwork এর জন্যই সে হয়তো তার প্রতিভা আছে বলে তার hardwork টা অনেক মানে কাজে লেগেছে ভাগ্য বলে কিছু নেই তালে আমরা সচিন টেন্ডুলকার মানে ছোটবেলা থেকে সচিন টেন্ডুলকার একজন tennis player হতে চেয়েছিলো তো সেখান থেকে তার দাদা তাকে আরকি উহ cricketer করেছে তো প্রথমদিকে সে একজন মানে fast bowler হতে চেয়েছিলো তো আস্তে আস্তে আস্তে আস্তে একজন batsman আরকি হয়েছে হম হম অনেকদিন পর একটা বেশ ভালো আলোচনা হলো আমাদের

মানুষ এখন জানে কম মানে দেখায় আমি অনেক বেশি জানি এবং

তো তারপর course চলছে এখন তোমাদের?

হম বাহঃ দারুন ব্যাপার তাহলে তালে চাকরি পেলে তো একটা treat তো তাহলে পাবোই আমরা